ওষুধের দোকানের উপরে একটা বিশাল বাড়ি দেখতে পাচ্ছি সত্যি জায়গাটা খুব সুন্দর তো আমি ভাবছি কালকে এই ওষুধ দোকান থেকে ওষুধ কিনে নিয়ে আসবো আমি--

আমি একটা সাদা রঙের বিশাল বড়ো বাড়ি দেখতে পাচ্ছি। বাড়িটির সামনে কিছু তার দেখতে পাচ্ছি তার গুলো কেটে ঝুলছে দেখতে পাচ্ছি বাড়িটির নিচে একটা ফাঁকা গেট দেখতে পাচ্ছি।

আমি দুটো হলুদ রঙের এবং কালো রঙের বাস দেখতে পাচ্ছি। বাসের পাশে বিভিন্ন গাছ দেখতে পাচ্ছি।

দোকানের সামনে একটা মাঠ দেখতে পাচ্ছি | জায়গাটা সত্যি খুব সুন্দর | ভাবছি আমি কালকে এই জায়গা থেকে ঘুরে আসবো।